এখানে আমরা একটি ফলের দোকান দেখতে পাচ্ছি যেখানে নানা রকমের ফল যেমন আঙ্গুর আম কমলালেবু বেদানা আপেল শসা নারকোল ইত্যাদি ইত্যাদি অনেক রকমের ফল দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি হাইরোড দেখতে পাচ্ছি। যে রাস্তাটি চওড়ায় অনেকটা বড় এবং যানবাহনের যাতায়াতের জন্যে অনেক সু ব্যবস্থা করা আছে। রাস্তাটি ডাবল লেন -এর জন্যে কোনো অসুবিধা হয় না। এমনকি কোনো দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা নেই।

এখানে আমরা একটি জিম দেখতে পাচ্ছি জিম -টি অনেক বড় এবং নানা রকম যা ব্যামাগার ব্যাম সরঞ্জাম দিয়ে সাজানো রয়েছে যেমন ডাম্বেল ট্রেডমিল ওয়েইট লিফটার ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে আমরা শরীর চর্চার জন্য একটি সুধারণা পেতে পারি ।